রূপে অনুমানিক বারো হাজার আট ক্রিস্টাব্দে শেষ বা বারো হাজার পাঁচ ক্রিস্টাব্দের প্রথম দিকে তিনি রাজনৈতিক সমাধান করেছিলেন বাংলাদেশের নিজে করেছিলেন সেই দিন শাসকের টুকরো কথা মাত্র তিনি এই চল্লিশ বছর পরে ইতিহাসের মননে এই সম্রাট বাংলার এখানে বলো খোলি যা কাহিনী শুরু হয়েছিল সেই লেখা ওই নাগরী জানা থাকে না ফলি যা এই থাকেন বাহিনী গড়া ঘোড়া রা টুকরো ছিলেন এখন সময়ে বাংলার দিকে তীব্র পরিবহন চালু করেন সেই পাখরে নদীয়া নদীতে এসে বর্তমানে পশ্চিমবঙ্গ ভাগীরতি নদীর তীরে বা আজ আজ নদীর চালনা থাকে অর্থাৎ বলো বর্তমানে রাজ্য

সকল এ উজ্জ্বল ভারতের বাংলাদেশের সমাজের

নিযুক্ত করেন এই চাষ বাহনের ছিলেন তারা সেনাপতি বহনের খাণিজ্য হয়ে এবং সুফি সুফী ওদের আস্তানা তৈরী করে দেন নাসিকের রাজ্য উন্নথানে পরিপুর জেলায় বরণের থেকে রাজপুর শহর দক্ষিণে পদ্ম নদীর তিস্তায় কয়েকটা নদী এবং পশ্চিমবঙ্গ খাজনাই খলজি অধিকৃত বিহার পর্যায় বিস্তারিত ছিলেন এরপর বণিকের খাজনা বিস্তৃত রাজ্য বাহিনী চেষ্টা করেন কিন্তু সেই চেষ্টা সফল হয়নি বারোসো ছয় খ্রিস্টাব্দে খাজিনী মারা যান বাংলার কৃষি অভিযানে একটা অধ্যায় শেষ হয় এই সময়ে পরিবর্ত রাজা লক্ষ্য করেন মৃত্যু ভেবে দেখো ভারতের সমাজ অর্থনীয় ও সংস্কৃতি কয়েকটি ধারা এই অধ্যায়ে আমরা পড়বো খ্রিস্টানীও সমস্ত শতকে ভারতের অর্থনীয় কথাটা বিশেষ করে এই দক্ষিণ ভারতে এবং পাল ও সেনা রাজাদের আসলে বাংলার অবস্থাটা কেমন ছিল তা আমাদের নিয়ে চেষ্টা করা কবে খ্রিস্টানীও সমস্ত শতক থেকে উত্তর ভারতে এদের কিছু জায়গা দেন রাজনীও মহাত্মা মহাত্মা গান্ধীজির নগরী খারাপ অবক্ষয়া পর্যটক চোখে পড়েছিল পুরোনো এক উন্ননয়ে উঠে তাই নয় সে ধরণের সৌজন্য কেন্দ্রীয়কারে শাসনীয় গড়ে উঠেছিল বাহদ্রে শাসকদের এই অন্য শাসক চালনায় অঞ্চলীয় করে সমাজের গঠিত করা করেছিলেন তবে সমকালীত এই বহু সমুদ্রের নাম পাওয়া গেছে যদিও সেগুলি চালিত রা নিজেস্য জানা না থাকে ভারতের সমস্ত ব্যবস্থা এই গঠিত জায়গার নাম ছিল কেউ পড়ি বাহন এই উপদ্রমে করতে না পারো এই দ্রব্য রাজস্থানে এই নিজেদের জীবিকা চালাতো এ অন্যরা তেমন ভাবে গঠিত এই মানুষদের এই কেউ গ্রামের দক্ষিণে ভারতের রাজস্থান গুলোর বহু মন্দিরের তৈরী করেছিল সেগুলি শুধুমাত্র পু পুজোর পঞ্চা পঞ্চাশ থেকে এবং গড়ে উঠেছিল শাল শাল দিয়ে তৈরী মন্দির লোকে এবং কুলপিতে ব্যবস্থা গড়ে উঠেছিল মন্দির কিমত্র রাজা চারস্থায়ীও ও অভিজাদের নিকটস্ট্রি জমি গ্রহণ করেন জমির ফসল মন্দির সঙ্গে সঙ্গে মানুষ জনের জিবি জীবন যাপন জীবন যাপন জন্য লাগে যেতে পরিবাহক মালাকারী রাঁধুনি গোরিনোকো সে থাকতো রোজকার চালানো বেন্তে এই নদী গুলোর খাল কেটে সেই ব্যবস্থা উন্নতি করা হয় কবে এই ফসল এ উপাদান হয় কোন বছর দুটি বা ফসল ফলানিও সমস্ত হয় সেই নিচে নিচে কম কি হলো সেই বি নদীর জল ধরে রাখার জন্যে পুকুর বীল কতটা আছে কুয়োর ব্যবস্থা ছিল চোখ রা hello বিশু হ্যাঁ বল সুপু কেমন আছিস? ভালো আছি তুই কেমন আছিস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

হ্যাঁ, বাড়ির সবাই ভালোই আছে এখন তুই game খেলিস না নাকি হ্যাঁ খেলি রে কিন্তু ও খুব অল্প মানে আজ খেলছিলাম তো একটু আগেই খেলতে বসে ছিলাম তা মানে কি বলবো কি বলবো? এখন অতটা game খেলতে ভালো লাগছে না। আমারও ভালো লাগছে না কি করবো বল সেদিন হাত থেকে mobile টা পড়ে গেছিল তো display তা খানিক ফেটে গেছে নিয়ে আর খেলায় হচ্ছে না। ও মানে ঐদিনসেই display টো ইয়ে হয়ে গেছে একবারে পুরো black হয়ে গেছে মানে কিছুই দেখা যাচ্ছে না নাকি মানে অল্প মানে খুব লয় মানে ওই side দিক টা খালি দেখা যাচ্ছে না। ও তো এক কাজ করনা নতুন নিয়ে নে একটা।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 মাঝে মধ্যে ludo ও খেলি pubg ও খেলি free fire ও খেলি মানে অনেক কটায় game আছে আমার mobile এ মাঝের মধ্যে সব একবার করে খেলি যেটা ভালো লাগে সেটাই খেলি ও আবার শুনেছি নাকি তুই একটা নতুন মানে mobile এ football game খেলছিস হ্যাঁ score match football

না আমি খেলিনি বলেই তো বলছি কেমন খেলতে ওটা ওটা আসলে ভালোই খেলতে। তু যেমন shot মারবি chineseshort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 মানে কি বলতো তোর একটা দল ওদের একটা দল মানে company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

হ্যাঁ মানে তোর মানে এরকম মানে আমাদের মানে plantic shot এর ওইরকম নাকি না না অমনি নয় যেমন আমরা সব ভাগ করে খেলি নে দশ জনা দশ জনা করে দৌড়ে এ ওমনি type এর খেলা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 হ্যাঁ আমি ওটাই বলছিলাম মানে তুই একটু অন্য game খেলছিস তার জন্য আমি দেখতে পাই না আমি মানে free fire মানে একটু একটু খেলি তো তো আমি দেখছি আজকাল তুই খেলিস না তার জন্য আমি টা আমি খুব অল্পই খেলছি মানে ভালো খেলা হচ্ছে না তো দেখতে পাচ্ছি না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

হ্যাঁ নিয়ে রানা রানারা কেমন আছে হ্যাঁ রানারাও game খেলছেওধারে বসে আছে সবাই ওরা চারজন খেলছে খেলছে বড় মাঠ। custom খেলে না custom খেলছে আরও আছে আমার ভাই গুলো আছে ওরা custom খেলছে সেদিনকা আমরা custom খেলছিলাম রামপুরহাটের এর সাথে

ও মানে duo vs duo হ্যাঁ duo vs duo আমরা আমি ছিলাম আর তাপস ছিল আর ওদের দুটা বান্দা ছিল হ্যাঁ তো কেমন কেমন খেলছিল ভালোই খেলছিল হিড্ডা হিদ্দি ছিল দুজনাই সমান সমান last এ আমরা হেরে গেলাম ও মানে হেরে গেছিলিস নাকি হ্যাঁ ছয় ছয় হয়েছিল নিয়ে last দানটো আমি knock হয়ে গেলাম দিয়ে দেখছি তাপস কেউ নিয়ে হেরে গেলাম আর তোর mobile তাও না অত ভালো না lag মারে প্রচুর আমি দেখি হ্যাঁ ভাই অনেকদিন কার mobile না সে মাধ্যমিক দিয়ে কিনেছিলাম আমি আমাকে change করতে হবে বুঝলি হ্যাঁ তা আমি ভাবছিলাম মানে বলব বলব বলব করছিলাম তোকে যে একটা নতুন একটা নিয়ে নে না mobile ভাবছি কিন্তু time পেই না নেওয়ার

হুম ওটা তো বুঝতে পারছি ground এ সব bat ball খেলবে হ্যাঁ তবে bat ball তা ধর আমি খেলি না তো

হ্যাঁ আমাকে ভালই লাগে ধরলে ব্যাটবল ফুটবল ভালো লাগে আমাকে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

সবই চলে মাঝেমধ্যে হ্যাঁ আমি এই যে একটু আমুও একটু আগে খেলছিলাম তবে মানে free fire খেলছিলাম ভালো লাগছিল না একা একাই খেলতে আর ভালো লাগে বল একা একাই মানে পাশে দুজন তিনজন থাকবে তখন free fire তা খেলতে ভালো লাগে হ্যাঁ ওটাই আমি এবার দেখছি আমি একাই ভালো লাগছে না random বান্দা দিচ্ছে পারছিনা বারে বারে মানে কি বলবো মেরে দিচ্ছে মানে ওই random বান্দা ওরা তুই যদি knock হয়ে যাস না তাহলে ওরা revive দিবে দিবেনা ভাই না দিচ্ছে না তার জন্য তো আর মানে খেললাম না নিয়ে দেখলাম যে হ্যাঁ এবার ধর যদি তুই থাকিস বা আমি খেলি তো ধর আমাকে মেরে দিলে তুই আবার revive করতে পারবি আমাকে তুই দিবি এবার ওরা ধরে কি করছে ওরা দিচ্ছে না হম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 হ্যাঁ ludo তুই খেলেছিস কি না আমি মানে আমার ভাইরা খেলে তখন আমিও খেলি ওদের সঙ্গে মানে এক এক দান খেলা গেলে বুঝলি তো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

নিয়ে তোর হ্যাঁ বল বিষু তোর tower problem কোথায় রে হ্যাঁ হবে হয়তো মানে কি বলবো server down আছে মানে একতুনু চলছে না game ও খেলা হচ্ছে না আমিও খানিক আগে mobile টাতে একবার game টা open করলাম তা দেখছি net এর জন্য খেলা হচ্ছে না। হ্যাঁ ওটাই এখন তো jio company টা মানে এমনই হয়ে গেলছে মানে কি বলবো তোকে মানে প্রচুর পরিমাণে বেড়ে গেছে তার জন্য মানে তোর internet এ সব জনে মানে supply আর পাচ্ছে না।

হ্যাঁ তার জন্য একটু আরও অসুবিধা হম আমি ভাবলাম airtel তো net ও বাম্পার চলে ওইটাই ওই sim টাই তুলব ভাবছিআমি হ্যাঁ আমিও নিয়ে নিবো কিন্তু কি বলবো তোকে মানে তোর game খেলতে video দেখতে মানে এত problem হচ্ছে মানে বলে বোঝাতে পারবো না তোকে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 বুঝলি তো? হ্যাঁ বুঝলাম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 হ্যাঁ করে নিয়েছি একবার খেয়েছি আবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো football football bat ball tournament হয়না হ্যাঁ এইতো হয়েছিল কালকে bat ball tournament ছিল ও নিয়ে কারা জিতল? আরে মানে দু match হয়েছিল ঠিক আছে মানে তোর এমনি খেলা হয়েছিল মানে এক পাস ওরা জিতেছিল এক আমরা জিতেছিলাম। ও মানে friendly match নাকি

হ্যাঁ, আমাকে কে বুলছিল যে দুনিগ্রামের এর সাথে match চলছে হ্যাঁ ছিল ওটাই মানে কালকে মানে কি বলবো মানে কালকে তোর পুরো hard hard খেলা হয়েছিল ঠিক আছে মানে আমাদের আমাদের আমাদের ছিল এগারো জন এবার তার মধ্যে ধর দু দুজন তো চার থেকে ছয়জনের মধ্যে তোর তোর বেশ ভালই তুলেছিল last বেলাতে মানে কি বলবো দু মানে একজন out হয়ে গেলো তারপর থেকে মানে প্রচুর মানে ball মারতেই পারছিল না কত over খেলা চলছিল ওই তোর বেশি না বারো over খেলা ছিল বারো over এ target কত দিয়েছিল ওরা ওরা বেশ তোর একশো সত্তর বারো over এ একশো সত্তর দিয়েছিল

তোরা তুলে দিয়েছিলি একশো সত্তর

হ্যাঁ দু match খেলেছি আমরা এক match জিতেছি আর এক match হেরে গেছি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 হ্যাঁ draw draw হয়ে গেছে সেদিন কে cricket খেলা দেখেছিলি india vs newzealand

একদম হারিয়েই ইয়ে করে দিয়েছে হ্যাঁ তো তুই বলতে পারবি আমাকে মানে কতটুকু কেমন খেলা হয়েছিল নিউজিল্যান্ড প্রথম bat ধরেছিল তো ধরলেও নিউজিল্যান্ড ভালোই খেলছিল টুকটাক করে খেলছিল নিয়ে সব সব out হয়ে গেছিল একশো আট run এ all wicket করে দিয়েছিল ইন্ডিয়ার bolling গুলো তো best ভালোই আছে নিয়ে ইন্ডিয়া ধরলে জিতে গেল কয় wicket এ জিতে গেছিল মানে ভালোই খেলছিল আবার কবে যেন আছে হ্যাঁ আমি ঐদিন মানে কি বলবো আমি দেখবার লেগে মানে কি বলবো মানে চালিয়ে বসেই ছিলাম নিয়ে হঠাৎ করে মানে

তাও বেশ তুই বললি

হ্যাঁ বৃষ্টি তেমন হয়নি তবে current চলে গেছিলো এখন তো মেঘলা মেঘলা করছে তাই না হ্যাঁ মেঘলা মেঘলা করছে দিন ঠান্ডাও লাগছে রোদ বেরোচ্ছে না।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 তো খুব ঠান্ডা লাগছে তার জন্য তো তার জন্য তো এখন কি বলবো বসে বসে ঘরে শুধু game খেলছি। আজ তো আমি চানই করে নি ঠান্ডা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 game এ নতুন একটা বান্ডিল দিয়েছে পুরাতন।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 free fire game এ hip-hop না কি বলছে হ্যাঁ আবার return এসছে hip-hop এসছে এসছে ।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

কত diamond লেগে যাচ্ছে মানে তালে আমরা আমাদের নেওয়া হবে না তাই না না এবার এবার ধর তোর মানে কি বলব যদি বেড়ে যাচ্ছে তো মানে খুব কমই বেড়ে যাচ্ছে হাজার বারসো বেড়ে যাচ্ছেআর যদি না বেরোচ্ছে তো দু তিন হাজার লেগে যাচ্ছে হ্যাঁ যার যেমন লাগছে এবার আমি দেখলাম বুঝলি আমি মেরেছিলাম তিনশো তা তিনশোর মধ্যে আমাকে কিছুই দেয়নি তার জন্য আমি মারি কি কি জিনিস আছে ওটাতে অনেক কিছু আছে নাকি নতুন নতুন হ্যাঁ অনেক কিছু আছে আবার তোর দু~দু ~দুটো হয়ে আবার দিয়েছে কা ~কাল কালো।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 হ্যাঁ এখন সাদা বা কালো এসছে দুটো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

না ঐটা তে মারিনি এখন তো আমার কাছে মানে কি বলবো তোকে টাকা পয়সা নয় কি করব বল তাই তো আসেনা